গান্ধীজীর অভিমত অনুযায়ী রাষ্ট্র হলো হিংসার প্রতীক অন্যায় অবিচারের প্রতিমূর্তি

ব্যাক্তি মানুষের বিকাশের পথে রাষ্ট্র প্রধান প্রতিবন্ধক হিসাবে প্রতিপন্ন হয়

সুতরাং এই রাষ্ট্রীয় পরিকাঠামো কাঠামোকে অব্যাহত রেখে হিংসার হিংসার অবসান অসম্ভব

রাষ্ট্রে অবসানের ভিত্তিকে ভবিষ্যতে রাষ্ট্রহীন সমাজ গড়ে উঠবে গান্ধীজীর মতানুসারে ভবিষ্যতে এই রাষ্ট্রহীন সমাজে

বলপ্রয়োগ থাকবে না এই সমাজ সবকিছু অহিংসা পদ্ধতি পরিচালিত হবে

জনজীবনে সকল ক্ষেত্রে মানুষ পরিপূর্ণ স্বাধীনতা বা পূর্ণ স্বরাজ পাবে

এই সমাজ নৈতিক মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত হবে নৈতিক কতৃত্ব হ

আমার নাম প্রিয়া মণ্ডল। আমি insurance নিয়ে কথা বলতে চাই। life insurance , life insurance আমাদের প্রত্যেকটা মানুষকে করা দরকার। এই life insurance করলে আমাদের আ at the end প্রত্যেকটা মানুষের life এ ভীষণ পরিমাণে এই insurance policy ভীষণ ভাবে কাজে দেয় আর প্রত্যেকটা অনেকগুলো আমাদের insurance policy আছে life insurance , policy , car policy উম money back policy , আ even বাচ্চাদের জন্যও আলাদা আলাদা অনেক রকমের policy আছে। এগুলো থেকে বাচ্চাদের education এও অনেকভাবে এই policy গুলো সাহায্য করে। এই insurance policy গুলো বাচ্চাদের education এও সাহায্য করে আ যখন আ অনেক সময় mediclaim এর সাহায্য এও আমরা অনেকেই mediclaim insurance মাধ্যমে আমরা অনেক ধরনের উপকার পাই আ তো এর জন্য আমাদের আ ভীষণ ভাবে

হ্যাঁ বলুন ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আপনি কী উম ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি অনেকদিন পর phone করলেন হ্যাঁ মাঝে তো মানে কাশ্মীরে গেছিলাম কথা হয়েছিল তখন তারপরে

আহ যাওয়া হয়নি আর উম কাজের চাপে এতটাই ব্যাস্ত ছিলাম যে phone টাও করা হয়ে ওঠেনি

হ্যাঁ সেটাই দে~ দেখছি কাশ্মীরের কথাটা বললেন দিয়ে আর phone ই করলেন না। হ্যাঁ ওটারই কাজের pressure ছিলো যার জন্যই তো সামনে আবার ভাবছি একটা উম tour এ যাবো মানে Vizag এ আপনি কী যাবেন?

তারপরে আমাকে তো একবার বাড়িতে কথা বলতে হবে আচ্ছা আচ্ছা তো Vizag খুব একটা বেশি দূর না এই আ~ অন্ধ্রপ্রদেশ এ আরকি পড়ছে Vizag টা তো এইখান থেকে মানে হাওড়া থেকে train এ Vizag তো সেখান থেকে তারপরে side scene যেগুলো আছে মোটামটি ওই উম এক সপ্তাহ মতন লাগবে আরকি ওখানে ঘুরতে ও আচ্ছা আর যেতে আসতে কত দিন লাগে? যেতে আসতে ওই আহ দেড় দিন মতন দেড় দিন আহ যেতে লাগবে আর আসতে আবার ওই দেড় দিন মতন আচ্ছা আর temperature কী একটু details বলুন না শুনি? temperature তো normal temperature ওখানে আর সমুদ্রের ধারে তো তাই ওখানে normal temperature আর ওখানে উম ঘোরার জায়গাও অনেক কিছু আরকি রয়েছে ঠিক আছে? তো ওইখানে যেটা main attraction যেগুলো আছে সেটা হচ্ছে dolphin মানে ওখানে একদম dolphin এর মতন আহ একটা মানে স্থলভাগ রয়েছে যেটা সমুদ্রের মধ্যে আরকি ঢুকে গেছে ঠিক আছে? বা ওইখানে উম এ রয়েছে আপনার টা রয়েছে

বা একটা submarine museum রয়েছে যেখানে পুরনো দিনের আরকি submarine গুলো রাখা রয়েছে সেইগুলো দেখা যেতে পারে আচ্ছা মানে অনেক কিছুই আছে তারমানে ঘোরার মতো হ্যাঁ অনেক কিছুই আছে ওখানে মানে একটা zoological park ও রয়েছে ঠিক আছে? তো ওইখানে অনেক হরিণ বাঘ এইগুলোও রয়েছে বা south এর যেরকম temple গুলো হয় সেরকম কিছু temple ওইখানে রয়েছে হম হম আচ্ছা ভালো জায়গা বেশ শুনে বেশ ভালো লাগলো হ্যাঁ হ্যাঁ আর ওখানকার উম ওখানকার খাবার দাবার কীরকম?

সেইগুলো আরকি ওইখানে বেশ ভালোই

উম মানে নারকেল তেল এ আর কারিপাতাতে ভর্তি থাকবে হ্যাঁ নারকেল তেল দিয়ে করে আর ইডলিটা তো মানে চাল দিয়ে আরকি করে ওইখানকার mainly আরকি চালের recipe টাই বেশি রয়েছে আর নারকেল তেলটা তো use হয়ই তো তাছাড়া ওইগুলো মানে

হ্যাঁ বলুন? কারি পাতাও অনেক use করে ওনারা আমি শুনেছি হ্যাঁ হ্যাঁ কারি পাতাও use হয় তবে tasty হয় খাবারগুলো বেশ শুনেছি যেটা আরকি আচ্ছা আচ্ছা আরো তো অনেক জায়গা আছে ঘোরার মতো হ্যাঁ আরো জায়গা আছে ওখানে মানে একটা cave রয়েছে ঠিক আছে? cave যেটাকে বলছে তো সেই cave এর মধ্যে আরকি আহ একটা আওয়াজ করলে নাকি eco হয় এরকম আরকি অনেক

বে~বেশিরভাগ cave এই তো আওয়াজ করলে eco হয় হ্যাঁ eco হয় তবে ওইখানে মানে উম আহ অনেকক্ষণ ধরে eco টা হতে থাকে বেশ মানে cave টা অনেকটাই বড়ো যতদূর সম্ভব যার জন্য আরকি অনেকক্ষণ ধরেই eco টা হতে থাকে তাছাড়া ওখানে মানে একটা park রয়েছে আহ park বলে সেইখানেও যাওয়া যেতে পারে আচ্ছা যেহেতু cave টা অনেকটা বড়ো তো timing টা মানে eco এর timing টা বেশি থাকে

ভালো জায়গা তো যাওয়া যেতেই পারে আরো কিছু জায়গাও ওইখানে রয়েছে মানে এগুলো বেশ কাছাকাছির মধ্যে একটা sanctuary রয়েছে বা একটা আহ বুদ্ধ temple রয়েছে এইগুলো আরকি রয়েছে একটা church আছে ওইখানে মানে বেশ বড়ো সরো church আরকি উম আচ্ছা, আর কোনো জায়গা যেরকম ঘোরার মানে ওখানে না অন্য আরো কোনো জায়গা?

হ্যাঁ Vizag ছাড়া

এগুলো রয়েছে তবে ওগুলোতে আরকি time অনেকটাই

না Goa যায়নি আচ্ছা আপনি আর কোথায় কোথায় গেছেন? আমি তো south এ ঘুরেছি কাশ্মীর হলো recent তার আগে উম রাজস্থান গেছিলাম এইগুলো আরকি গেছি ও আর ঘোরেননি কোথাও? না এখন হয়নি সেইভাবে আর কাছাকাছির মধ্যে ধরতে গেলে আহ পুরী আর আহ দীঘাটা হয়ে গেছে ঘোরা পুরী আর দিঘা তো similar না? উম similar না দীঘাটা আরকি West Bengal এর মধ্যে পড়ছে আর পুরী পড়ছে উড়িষ্যা আচ্ছা দিঘাটা কিসের জন্য famous? দীঘাটা তো mainly সবাই আহ সমুদ্রওই দেখতে যাই

হ্যাঁ দীঘা তে উম শুধু সমুদ্রের জন্যই famous ওইখানে সবাই আরকি একটা ছোট trip এর উপর আরকি বেশ সমুদ্র দেখা হয়ে গেলো সমুদ্রের জলে স্নান করাও হয়ে গেলো এরকম type এর

হ্যাঁ ওইখানে তো গেছিলাম পুরীতে মন্দিরটা কিরকম? মন্দিরটা বেশ অনেকদিনের পুরনো বেশ ভালোই দেখতে আহ অনেক উচুঁ একদম চুড়তে একটা মানে আহ উম যেটাকে বলে আরকি পতাকার মতন যেটা আহ থাকে তো সেটা নাকি মানে প্রত্যেকদিন আরকি বিকালের দিয়ে নামিয়ে আনা হয় আবার ভোরের দিকে আবার আহ মানে উম

বিনা protection এ ওঠে? হ্যাঁ বিনা protection এই ওঠে TV তে তো দেখেছি অনেক উচুঁ মন্দির গুলো হ্যাঁ অনেক উচুঁ তারপরে ঐদিকে কী seafood বেশি নাকি? আহ পুরীতে? Seafood বেশি? হ্যাঁ পুরীতে আহ seafood তো আছেই আহ seafood এর আহ আহ সমুদ্রের মাছ যেমন রয়েছে তেমনি সমুদ্রের কাকড়া এইগুলো সবই পাওয়া যাই আপনি খেয়েছেন কোনদিন এই সমুদ্র মানে seafood? হ্যাঁ ওই উম কাকড়া টা খাইয়া হয়েছে মানে ওইখানে কাকড়া ভাজাটা বেশ ভালোই খাইয়া যাই তো ওটা খেয়েছি

ওখানে famous বলতে উম ওইগুলো তো আছে আরেকটা famous আছে যেটা হচ্ছে উম মানে ওই বালির উপরে ওরা যে কারুকার্য গুলো আরকি করা হয় বালি দিয়ে

উম

হ্যাঁ দেখি তো Facebook এ post টোস্ট হয় অনেকরকম বালি দিয়ে অনেক কিছু বানাই বড়ো বড়ো আহ উম মূ~মূর্তিও বানাই আবার বাড়ি type এর গুলো ওগুলোও বানাই বালি দিয়ে

তারপর আহ উম শুনেছি যে আহ জগন্নাথের যে আপনার আহ কী বলে ওটাকে প্রসাদ থাকে ওটা একটা হাড়ির মধ্যে দেই কিন্তু একজন মিলে শেষ করতে পারবে না এরকম নাকী কিছু একটা ব্যাপার আছে হ্যাঁ হাড়ি তে দেই ঠিকই তবে অনেকটা পরিমাণে দেই ঠিক আছে?

কিন্তু হাড়ি টা দেখে মনে হয় না যে ওটাতে নাকী অতটা পরিমাণে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ সেটা হয় আর মানে প্রসাদের main মানে নারকেল দিয়ে আরকি সমস্ত কিছু করে নারকেলটা আরকি প্রত্যেকটা প্রসাদের মধ্যে আরকি common ওখানে?

আচ্ছা তারপরে পুরীতে একটা জিনিস পাওয়া যাই মিষ্টি মিষ্টি একটু শক্ত শক্ত ওগুলো কী যে থেকে বেশ খেতে ভালো

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ও ওটাতো মানে গেলে পরে ওটাতো খেতেই হয় নাহলে পরে পুরী ঘোরার আনন্দ টাই আসে না ওটাতো famous আমরা তো ওইখানে খেয়েছি plus আহ বা নিয়ে এসছি অনেকটা আরকি বাড়ির জন্য উম তারপরে আপনার ওই আহ পুরীতে যে সকল আহ উম গয়না গাটি থাকে বেশিভাগ খড়ি শামুক এইসব দিয়েই বানানো থাকে হ্যাঁ হ্যাঁ তা তো হয়ই আর আর সেই সঙ্গে আহ শামুকটা তো ওইখানে প্রচুর পরিমাণেই পাওয়া যাই বা শঙ্খ হম তারপরে ওখানে শাখার দাম কমই হয় না? হ্যাঁ কমই এখানের পরিমাণে ওখানে শাখার দাম কম hello? হ্যাঁ শাখার দাম কম

না shopping ঐভাবে করা হয় নি আমরা just আহ এমনি গেছিলাম জগন্নাথ দেবের দর্শন করেছি ও সমুদ্রে স্নান করেছি আর তার পরেরদিন back করে চলে এসছি ও মানে এক বা দুদিনের tour এ গেছিলেন আপনি?

আচ্ছা আচ্ছা শুনেছি পুরীতে আমার বেশ ইচ্ছা আছে যাওয়ার জন্য ওখানে প্রচুর রকমের seafood পাওয়া যাই হম প্রচুর মাছ পাওয়া যাই হ্যাঁ আমার ওই seafood খুব ভালো লাগে তারপরে আর কোথায় যাবেন বলে ঠিক করলেন? আমি দেখুন আমি পাহাড় গেছি আহ নৈনিতাল বলে একটা জায়গা আছে ওটা গেছি পাহাড়টা দেখে নিয়েছি। কিন্তু আমি এখনো অবদি সমুদ্র দেখিনি তো আমার এই সমুদ্র তে যাওয়ারই ইচ্ছা আছে। আচ্ছা তো Vizag এ গেলে তো আপনার আহ সমূদ্রও দেখা হয়ে যাবে plus ওইখানে পাহাড়ও রয়েছে আহ সেই পাহাড়ও দেখতে পারবেন দুটোই একসঙ্গে রয়েছে Vizag এ হ্যাঁ মানে একটার জন্য গেলাম আরেকটা দেখে নিয়ে দেখে নিয়া হবে

তো নৈনিতাল যখন গেছিলাম অনেক বড়ো বড়ো পাহাড় আর পাহাড়ের রাস্তা গুলো কেমন zigzag type এর ফাঁকা jeep এ গেছিলাম বেশ ভালো লাগে অত উচুঁ উচুঁ পাহাড় দেখতে হ্যাঁ পাহাড়ের রাস্তা অনেকটা ওরকম zigzag type এরই হয় মানে বাক খেয়ে খেয়ে আরকি উঠতে থাকে পাহাড়ে হ্যাঁ বাক খেয়ে খেয়ে উঠতে থাকে, বা গোল গোল type এর উঠতে থাকে হম সেও হয় গোল গোল টাতে একটু অসুবিধে হয় হ্যাঁ mainly বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাই যে এই zigzag করেই আরকি হয়ে ওঠে এবারে ওরকম zigzag করে ওঠে বলে অনেকের মানে গাড়িতে গেলে পরে অনেকের উম বমি পাওয়ারও আরকি একটা tendency থাকে হ্যাঁ অনেকে ওই zigzag ব্যপারটা নিতে পারেনা আমি প্রথম দিন যখন যাই তখন আমারও মাথা টাঠা ধরে নিয়েছিলো তার পরের দিন গেছিলাম তখন ঠিক ছিলো মানে বুঝতাম না তো আমি ভাবছি সোজা রাস্তা হবে তো zigzag হয় সেটাতো বুঝতে পারতাম না, না জানতাম না হম হম তো নৈনিতালে আর কী কী দেখলেন? নৈনিতালে গেছিলাম ওই জঙ্গলের মধ্য দিয়েই গেছিলাম ওখানেও একটা বৈষ্ণবী দেবীর আহ মূর্তি মানে মন্দির আছে ওটা হচ্ছে অনেক টা উচুতে প্রায়

ওখানে একটা bridge ছিলো ওইটাতে গেছিলাম নিচে নদীর মতো ছিলো ওগুলোতে গেছিলাম বেশি যাইনি কোথাও

আহ দু তিনদিন ওখানে থেকেছিলাম আর আসতে যেতে দু দিন সময় লেগেছিলো

হম গরমকালে AC তে না গেলে খুব problem হ্যাঁ সে তো এখন যা গরম পড়ছে AC তে না গেলে পরে খুব অসুবিধা হম অসুবিধা খুব তারপরে আহ আপনি ওইখানে একটা আহ মন্দিরও আছে নৈনিতালের শুনেছি উম বুদ্ধ ও বুদ্ধ temple

ওটা না ওটা যাওয়া হয়নি শুধু আমি ওই বৈষ্ণবী দেবীর মন্দিরটাই গেছিলাম দিয়ে ওখান থেকেই চলে এসছিলাম আচ্ছা

হম হম অনেক ঘোরার কথা হলো ঠিক আছে রাখছি।